নীচে লেখা রয়েছে ওয়েলকাম ।

এই ছবিটিতে আমি একটি দোকানের ছবি দেখতে পারছি।

সামনে অনেকগুলো ফোন ডিসপ্লে করতে রাখা হয়েছে।

যার নীচে বাস -গুলো রাখা রয়েছে।

উপরের ছবিটিতে আমি একটি বড়ো বিল্ডিং দেখতে পারছি।

বিছানার ডানদিগেই রয়েছে একটি সুইচ বোর্ড ।

উপরের ছবিটি সম্ভবত কোনো মিষ্টির দোকানের ছবি।

টেবিল এবং চেয়ার -এর মধ্যে বহু মানুষ বসে খাচ্ছেন।

যেখান দিয়ে বহু মানুষজন যাচ্ছেন।

দেওয়ালটিতে কিছু স্টিকার টাঙানো রয়েছে।

বাচ্চাগুলি কম্পিউটার এবং কিবোর্ড নিয়ে বসে রয়েছে।

ওপরের ছবিটি একটি মুরগীর ফার্ম -এর ছবি।

আশেপাশে অনেক রকমের সাদা কালার -এর মুরগি দেখতে পারছি।

তারা দাঁড়িয়ে রয়েছেন একটি নদীর ওপরে নদীর জল বয়ে যাচ্ছে।

ডানদিকে একটি দেওয়াল রয়েছে।

দুপাশে রুমটিতে অনেকগুলি চেয়ার লাগানো রয়েছে।

বাগানটির পাশ দিয়ে রয়েছে একটি ছাউনি করে বসার জায়গা।

উপরের ছবিটিতে অনেকরকমের যন্ত্রপাতি আমি দেখতে পারছি।

রয়েছে বাচ্চাদের খেলার জন্য স্লিপার এবং অনেকগুলো ঝোলার জিনিস।

পেসোনে একটি জন ডিরের বোর্ড লাগানো রয়েছে।

বাড়িটির রং হলুদ এবং জানলাগুলির লং নীল।

ধাবাটির সামনে রয়েছে কিছু টেবিল এবং চেয়ার পাতা।

এই ছবিটিতে আমি একটি সাদা রংয়ের ঘর দেখতে পারছি ঘরটির পিছনে অনেকগুলো রঙ-বেরঙের কাপড় রাখা রয়েছে।

দেওয়ালটি সাদা এবং সবুজ রঙের।

এ_টি_এম -এর ভেতরে দুজন মানুষ চলে যাচ্ছেন।

বাড়িটির সামনে একটি ফুচকার দোকান দাঁড়া করানো।

বিল্ডিং -টি নীল এবং সাদা রং করা।

গেট -এর বাইরেই একটি বোর্ড টাঙানো রয়েছে।

ম্যাড -গুলির রং বিভিন্ন রঙের।

সামনেই কিছু কালো এবং অ্যাশ কালার -এর ম্যাট রাখা রয়েছে।

ডানদিকে রয়েছে লাল এবং নীল রঙের ম্যাট ।

ওপরের ছবিটিতে কোনো বইয়ের দোকানের ছবি।

ওপরের ছবিটিতে আমি একটি বড়ো মাঠ দেখতে পারছি।

মাঠটির পেছনে রয়েছে একটি বড়ো বিল্ডিং ।

হলরুমটির আসপাশ দিয়ে অনেকগুলো চেয়ার রাখা রয়েছে।

সামনেই দুটো দরজা দেখতে পারছি।

নীল এবং লাল কালালের -এর প্যান্ডেল -এর কাপড় দিয়ে প্যান্ডেল করা রয়েছে।

উপরে একটি এ_সি লাগানো রয়েছে।